কোনো বাস মানে বা কিছুর উপরে দাঁড়িয়ে আছে। গাছপালা দেখতে পাচ্ছি । ওরা হাওয়াই চপ্পল পরে আছে। দেখে বেশ ভালো লাগছে চারিদিকে ।

কাস্টোমার দাঁড়িয়ে আছে। তারা নানারকমের আইটেম আছে প্লাস ফোনপে -র সুবিধা আছে অনলাইন -এ পে করা যেতে পারে আশেপাশে বা--